একটা লোক পেপার পড়ছে-এ এখানে পথে পাখা আছে দুই রকমের পাশে ব্যাগ--

এখানে একটা চা দোকান-অ চা দোকান আছে । চা দোকানের সামনে অনেক খুরী রাখা আছে দুটো না একটা না চা দিচ্ছে একা একটা লোক দাঁড়িয়ে আছে টিসু পেপার আছে।

এইটা একটা হোটেল হোটেলের মধ্যে একটা মে-এ-য়ে কাজ করছে হোটেলের দেও-ও-ওয়ালের পাখা-ই এ উপরে পাখা টাঙ্গানো আছে ।

এইটা একটা রেস্টুরেন্ট । রেস্টুরেন্টের ভেতরে লোক আছে। অনেক গাড়ি আছে। লোক যাওয়া আসা করছে।

আর গাছপালা আছে গাছপালার পাতার রং সবুজ। আকাশ দেখা যাচ্ছে --

সাইড এ অনেক গাছপালা আছে। গাছপালার পাতা নড়ছে সবুজ আকাশ দেখা যাচ্ছে।